কেন তুই এত বড় হয়ে গেছিস তোর একটা COC account নেই? ছিলো তো? ওসব বিক্রি করে যখন যেটা ধরি সেটা খেলি। আর খেলা শেষ হলে বিক্রি করে দেই। আরে একটা account বর্তমানে রেখে দিতে হয়। ঠিক আছে? COC এরকম বিক্রি করে দিলাম। পরে eight pool ball খেললাম। eight pool ball এর সব coin ফয়েন বিক্রি করে। last এ FIFA ad এলো। eight pool ball এর সব বিক্রি করে দিলাম account ফেকাউন্ট। ঠিক আছে? আবার free fire খেললাম। free fire এও এত। আরে প্রচুর ID কেনাবেচা করেছি।

ID বিক্রি করে করে দশ বারো লাখ টাকা জমাইলি কি বলেছে? ID বিক্রি করে

free fire আমি বুঝতে পারি নাই কেমন একটা। আমি পাবজি খেলেছি মনে হইল free fire টা খেলে নেই। মানে কেমন একটা ODD লাগে আমি বুঝতে পারি না ব্যাপারগুলো। আরবিতে free fire খেলা কঠিন? হ্যাঁ কঠিন তো বটেই। তুই পাবজিতে head shot মারবি খুব easy ঠিক আছে। এতটাও easy নয়

ব্যাপারটা একটাই যে পাবজিতে তুই একজনকে গুলি মারছিস ঢে ঢে করে গুলি মেরে দিলি মরে যাবে। ঠিক আছে?

আর এটা হলো আমার সেই ফানের ব্যাপার আছে। গ্লোওয়াল ফ্লোওয়াল ব্যাপার আছে। মানে ও কমান্ড নিয়ে নিতে পারবে ঠিক আছে? তুই শুধু মুখে বলে দিবি ও command নিয়ে নিতে পারবে। দেখ ভোডাফোন মিনি এখন পাবজিতে করে দিয়েছে । ওটা আগে ছিল না। ঐ জন্যেই game টাকে এত ফালতু করে দিয়েছে। গ্লোওয়াল নিয়েছে পাবজিতে? পাবজিতে মানে অনেক কিছু দিয়েছে। মানে তুই আকাশে উড়তে পারবি কি সব আছে ঠিক আছে?

কি বলতে চাইছিস? না কিছু হবে না। একটা game ওরকম ঘাটলে game টা নষ্ট হয়ে যাবে ওটাই তো। যে যার জায়গায় ঠিক আছে। ওটাই ওখান থেকে যে রকম থাকিস সেরকমই পুরনো audience ওই একটা time তো পাব পাবজির পুরো craze চলছিল। সবাই পাবজি খেলছে। free fire এরও চলছিল তখন। উম এখন তো নয় মাস হয়ে গেছে। এখনো হয়ত চলে অতটা না না। এখন normal হয়ে গেছে। কিছু লোক খেলে। তারপরে তো আমি তো অবাক! পাবজি ban করে দিল ইন্ডিয়া থেকে। পাবজি ban করতে কত user খেলা যে বন্ধ করে দিয়েছে। গনার বাইরে, তারমধ্যে আমিও একজন। ওইটাই তো। ফ্রি ফায়ারও তো ban করে দিল।

না plan করেছিল। কিন্তু আরেকটা ফ্রি ফায়ার এর group এ ছিল। ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স। ম্যাক্সটা চলে এলো। ম্যাক্সটা আছে প্লেস্টোর এ। free fire এর তো পুরো আশি percent income ছিল ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে আর নেপাল। এই তিনটা থেকে এবারে এর eighty percent income এরকম হতে পারেনি

ওটা কোথাকার গেম? ফ্রি ফায়ারটা basically কি যেন মনে হয় ওটাকে কি বলে? ব্রাজিলের ওই side এর game হবে। কোথাকার? ব্রাজিলের ওই side এর ব্রাজিল ব্রাজিল প্লাবজি কি

বলছি সম্ভবত ব্রাজিলের ওখানের। কারণ একটা character ছিল ব্রাজিলের নামীদামি লোকেদের। মানে ওদের ব্রাজিলের প্রতীক।

আমরা যদি একটু পরে যেতাম তাহলে পাশ করে যেতাম কলেজটা। জীবনটা পার হয়ে যেতো। হ্যাঁ পড়াশুনা করতে পারছি না কেন কি জানি পড়াশোনায় মন টনও নেই। সে উঠে গেছে কবেই। on line এর স্যুটকেসের এই জিনিসটা আমি এখন থেকেই বুঝতে পারছি ঠিক আছে? যে এ এই জিনিসটা আরো দু তিন বছর পরে বুঝতে পারব তখন মনে হবে যেন সমাজ কঠিন হলে ভালো হতো।

আরে দেখতে গেলে আজ সমাজকে গড়তে হবে।

তিনটা semester তিনটা semester এভাবেই পাশ করে গেলাম। চার number semester টাই

পাঁচ number হালকা করে ধাক্কা। ব্যাস! সবাই তো পুরো energy loss হবে। কি হয়েছিল? স্যারেরা কি জানিয়েছে? স্যারেরা তো আমার ফোনও ধরেনি। হ্যাঁ

হ্যাঁ একমত

তারপর আমি স্যারকে ফোন করেছি! এক দেড় দেড় মাসের মাথায়! স্যার পড়তে যাবো। স্যার একবার ফোন ধরলো! বলল যে, আমি মেদিনিপুরে এসেছি! আমার সঙ্গে দুদিন পরে যোগাযোগ কর। দুদিন পর ফোন করছি আর দুদিন পর থেকে ফোনও ধরে নাই মা এসে গেছে। ধরে না। এই জন্য আমি কি করি জানিস? এ রকম বন্ধু-বান্ধব আমি তিনবার তিন বার না চার বার। আমি যত বারই করছি, আমি আমার number থেকে ফোন করি না। আমি ফোনটা করি হচ্ছে ওর number থেকে, ঠিক আছে? মানে মাই ফোন করে। ঠিক আছে? মাই ফোনটাকে আমি স্যারের ফোন number টা লাগিয়ে দেই, প্রথম বারে ফোন করব। কোনো কোনো দিনও ফোন ধরবে না। পুরোনো দলটা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কলটা করব ধরে নেবে। ঠিক আছে? তারপরে আমার মা বলবে যে এরকম, রিতমের পড়তে আসা লাগছে, তারপরে স্যার বলবে ঠিক আছে পাঠিয়ে দাও।

এটা আমি ব্যবহার করব।

ও ভাই।

হ্যাঁ বোলো। কিরে কেমন আছিস? এইতো গো চলছে তুমি কেমন আছো বোলো? এই চলছে আমারও কোনোরকমে ভালোই বেশ আছি। তুই বল, কেমন? তোর বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে সবাই আছে মোটামুটি। কিন্তু এই weather change এর কারণে সবারই শরীরটা ঠিক যাচ্ছে না। হ্যাঁ রে weather change এর কারণে সত্যি আমার বাড়িতেও সেই একই। মায়েরও ঠান্ডা লেগেছে ভাইয়েরও ঠান্ডা লেগেছে। আর আমার তো সেই কবে থেকে ঠান্ডা লেগেইছে ছাড়ছেই না। তোমার এখনো ঠান্ডা কমেনি? না রে ঠান্ডাটা কমেনি এখনো। সেই কোন কাল থেকে ঠান্ডা লেগেছে, কি বলবো বল? হ্যাঁ দিয়ে আর বল, কি করছিস? এইতো গো এক্ষুনি এলাম। ও কোথায় গেছিলিস এত রাত্রে বাড়ি? এত রাত্রে না তোমার গেছিলাম ওই দুপুর দিকে। গ্রামের বাড়ি গেছিলাম একটু। দাদুর কাল আহ কালকে ফোন এসেছিলো কাকার যে, দাদু হটাৎ পরে গেছে। তো তাকে তো দেখতেও গেছিলাম। তার উপর থেকে গ্রামে তো অনুষ্ঠান ছিল, ওটাও দেখে এলাম। এ বাবা দাদু পরে গেছে মানে? মানে কি করে? হটাৎ করে পরে গেলো, সেরকম কিছু লাগেনি তো? না না সেরকম লাগেনি। ওই তোমার রাত্রি বেলায়, ব্যাপারটা কি হয়েছে জানতো? আমাদের তো গ্রামে মাটির বাড়ি, তো মাটির বাড়িতে bathroom অনেক দূরে থাকে। তো দাদু তো অতদূর যেতে পারবে না। দিয়ে তোমার room টার পাশে একটা ছোট bathroom করা আছে। ওখানে একটা প্লাস্টিকের কি handle type এর আছে ওটা ধরে উঠতে পারবে নামতে পারবে। তো ওটাতে বেশি চাপ দিয়ে দিয়েছে ওটা ভেঙ্গে গেছে আর পরে গেছে। এ বাবা, সেরকম অত কিছু হয়নি তো? ডাক্তার দেখিয়েছে তো? হ্যাঁ সেরকম কিছু হয়নি। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কিন্তু সেদিন বসেনি দেখতে এসেছিলো বসেনি। সেরকম অসুবিধা না শুধু বলছে যে, নিঃস্বাস কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা যাক ভালোভাবে বল একটু ওষুধ অষুধ খেতে। একটু সাবধানে থাকতে তাহলেই ঠিক থাকবে। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। নিঃস্বাস কষ্টটা পরে গিয়ে হয়েছে? নাকি বয়স তো অনেক হয়েছে না? বয়সের জন্য হয়েছে? সেটা বুঝতে পারছি না। এই মনে হয় কাল না পরশু আসবে ডাক্তার দেখাতে। ও আচ্ছা আচ্ছা। ঠিকাছে দেখ, অত চিন্তা করিস না। বাড়িতে সবাইকে বলিস অত চিন্তা করতে হবে না। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো সেটাই। কিন্তু বয়স তো খুবই ninety-six বয়স এখন। তাই একটু ভয় লাগে যে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? হ্যাঁ সেটা তো ধর স্বাভাবিক ওটা তো মানে tension তো একটু হবেই। সেটাই দিয়ে গেছিলাম। দিয়ে তার কিছু দিন আগে এই সরস্বতী পুজোর কিছু দিন আগেই আমার কাকার সাথে দেখা হয়েছিল এখানে। দিয়ে কাকা বলছে যে, যাবিনা আমার বাড়ি? আমি বললাম কিসের জন্য? কি আছে? বলছে যে সরস্বতী পুজোতে অনুষ্ঠান হবে চার দিন ধরে। আমি বললাম ঠিকাছে যদি সময় পাই যাবো। দিয়ে অফিসের কাজে আর যাওয়া হয়নি। দিয়ে আজকে ভাবলাম দাদুকে যখন দেখতেই যাচ্ছি তখন একটু অনুষ্ঠান দেখে চলে আসবো। দিয়ে অনুষ্ঠান দেখতে গেছিলাম। বাবা চার দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আজকেও ছিল সবারই নাচ হচ্ছিলো, নাচ গান ঐসব হচ্ছিলো।

আর অতক্ষণ থাকলে তো আজকে বাড়ি আসাই হতো না। কালকে আবার কাজ আছে। তো ঐজন্য আর বেশিক্ষন থাকলাম না। একটু দেখেই চলে আসলাম। ও আচ্ছা যাক ভালো করেছিস। তো তোর মনে আছে? আমরাও কেমন school এ সেই program করতাম, নাচ করতাম? হ্যাঁ ওগুলোই মজা লাগতো বেশি। তারপরে ফোন নিয়ে যাওয়া চুপি চুপি। Mam দের কাছে permission নেওয়া, যে ফোন নিয়ে আসতে পারি? সেই কত শোন্ কেমন না? আমরা সেই মানে নাচ করার দশদিন আগে থেকে practice করতাম। তারপর আমাদের যেদিন final নাচ হতো, তার আগের দিন আমরা যেতাম যেখানে আমাদের program হতো। সেই

হ্যাঁ তারপরে তোমার আমাকে তো কোনোদিনই আমার group এর সাথে নাচে দিতো না। আমাকে সবসময় তোমাদের সাথেই নাচে দিয়ে দিতো। হ্যাঁ সেট ঠিকই বলেছিস। তুই তো সবসময় বেশিরভাগ ধর আমার সঙ্গেই হেরেছিলিস। হ্যাঁ আর আমার group এর মেয়েদের রাগ হতো যে, ওকে কেন দিয়ে দেবে? আমাদের কে কেন দিচ্ছে না? কি মুশকিল? হ্যাঁ সেরকম তো দেখেছিলিস, ওরা তো সেরকম অত ভালোভাবে নাচ করতেও পারতো না? সেটাই এবার mam রা দিয়ে দিলে, আমি কি করবো বোলো? সবাই ভাবতো আমি ইচ্ছে করে তোমাদের সাথে গেছি। হ্যাঁ সেই কিন্তু ওরা বুঝবে? তাহলে তো হয়েই যায়। আজকালের দিনে তো দেখেছিস? সেই আজকাল মানে কি এমন হয়ে গেছে বলতো কেউ তুই একরকমের কথা বলবি তো বুঝবে আরেকরকম। সেটা তো স্বাভাবিক গো। কেউ বুঝতে পারে না ভুলটাই বোঝে মানুষে বেশি। হ্যাঁ সেই যাকগে এসব বাদ দে। দিয়ে তাহলে বল অনুষ্ঠান দেখলি, কেমন কি কি কি নাচ? কেমন কেমন নাচ হলো? কেমন সব ছেলেমেয়েরা নাচ করলো? নাচ ভালোই হলো। প্রথমে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তো দাদুকে দেখলাম। এবার যত বয়স বাড়ছে না? তত মনে হচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে বুঝলে তো? দাদুকে দেখলাম দাদুকে দেখার পরে আমার কাকার মেয়ের তো বাচ্চা হয়েছে। দিয়ে কাকার মেয়ের বাচ্চাটাকে বাচ্চাটার ওখানে বসেছিলাম। তো বাচ্চাটার বিশাল ঠান্ডা লেগে গেছে। মানে আমার কাকার মেয়ের ঠান্ডা লেগেছে। এবার মায়ের ঠান্ডা লাগলে তো বাচ্চার ঠান্ডা লাগবেই। যে খুব ঠান্ডা লেগেগেছে ঘর ঘর ঘর ঘর করছে। ছেলেটা উঠছে বাচ্চাটা ছেলেটা মানে সেই নাজেহাল হয়ে গেছে। আর একদম পুচকু পারা একটা ছেলে। একদম ছোট্ট পারা বাচ্চা। ওহ তাহলে photo তুলে নিয়ে আসিস। আমি দেখবো কেমন দেখতে হয়েছে? হ্যাঁ photo আমার কাছে ছিল। আছে কি না বলতে পারছি না? কিন্তু ঘুমানোর সময় তো photo টটো তুলতে হয় না। ঐজন্য আমি আর তুলিনি। আচ্ছা ঠিকাছে কোনো ব্যাপার না ছাড় বাদ দে। হ্যাঁ বলে ঘুমানোর সময় photo তুলতে হয় না। video করতে হয় না। হ্যাঁ আমিও সেটা শুনেছি। কিন্তু আজকাল আর কে কি মানে বল? দেখেছিস তো এমন এমন আজকাল social media তে, বাচ্চা ঘুমিয়ে আছে তো তার এমন এমন pose দিয়ে দিয়ে photo তুলে বাচ্চাদের photo কে upload করে দিচ্ছে। সেটাই। কিন্তু কত সুন্দর দেখতে লাগে বলতো? হ্যাঁ সে তো ঠিক, কিন্তু হচ্ছে যে তোমার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম মানাটা উচিত। আহ হ্যাঁ দেখ নিয়ম আমাদের এইখানেই সবাই মানছে। আর আমাদের যারা আগেকার লোকরা আছেন, বয়স্ক লোকরা তারাই নিয়ম গুলো কিন্তু মেনে আসতো। কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েদের তুই বল, দেখবি কোনো নিয়ম কিছুই মানে না। কিন্তু নিয়ম মানা উচিত। নাহলে যতই হোক যেহেতু বাচ্চা risk নিয়ে কি লাভ? একটু নিয়ম মেনে নিলে তোমার না অসুবিধের কিছু নেই। তা এখন সবাই modern কিছু মানবে না কিছু না হম হ্যাঁ সেটাই, তো দিয়ে আর বল খাওয়া দাওয়া করেছিস? না না খাওয়া দাওয়া করিনি। কাকিমা বলছিলো খেয়ে যা। এবার খেতে খেতে তো আরো দেরি হয়ে যেত। আর

জমে গেছে আমার। আমি বাড়ি ঢোকার আগে একটা জায়গাতে disbalance হয়ে গেছিলাম হাতটা জমে গেছে বলে? হম সেটা ঠিকই বলসিস তুই। যখন জাবি আসবি এই শীতের সময় একটু সাবধানে জাবি আসবি। সেটাই আর তুমি বোলো তুমি এখন নাচ টাচ করছো না? হ্যাঁ রে তুই ভালো কথা মনে করালি। তোকে একটা কথাই বলা বলতে যাচ্ছিলাম। যেটা হলো যে, আমাদের college এ না freshers আছে। জানিসই সেটা তো কি বলে বাংলা তে? নবীন বরণ। সেই Programme টা আমাদের হবে। তো ঐখানে একটা ভাবছি যে, নাচ করবো। তো তুই বলতো কেমন নাচ করলে ভালো হয়?

তো এক কাজ করো। প্রথমে একটা বাংলার সুন্দর গান দেখে শুরু করো। তারপরে freshers যেহেতু আর college এ এখন college এ সবরকম গানেই নাচা হয়। তো তুমি তখন একটা ভালো হিন্দি গানে নেচে দেবে ভালো একটা। হ্যাঁ তার উপর জানিস তো? আমার একটা friend আছে আমাদেরই department এ ঠিকাছে? তো মানে ওর ছেলে বন্ধু তো ও বলছিলো যে, ওর সঙ্গে একটা নাচ করার জন্য। তো এবার ধর আমি তো নেচে নাচ করেছি। সেটা না হয় সেটা নয় যে না করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার তো ধর college এর programme. কেমন কি গানে নাচ করাটা ভালো হবে কি না? সেই জন্যেই ভাবছিলাম যে তোর সঙ্গে একটা বার কথা বলে করি যে, কি গানে কি করলে কেমনটা হয়? আহ তুমি এক কাজ করো তুমি তুমি না ইউটিঊবে দেখো। ইউটিঊবে অনেক রকমের couple dance বেরিয়েছে। হ্যাঁ সে না হয় নাচ আমি তুলে নিতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গানের জানিসতো? গানের হচ্ছে main problem. গান যদি খুঁজে নিতে পারি। তাহলে তো খুব ভালোই হয়।

ইউটিঊবে অনেক গান কেটে কেটে কেটে কেটে mashup করে একটা গান করা আছে। ওরকম type এর গানে করো। আর তুমি যেটা single করবে, ওটা একটা যেকোনো গানে উম বাংলা বা হিন্দি যেকোনো একটা গানে করো। তোর বাংলা কিছু গানের যদি নাম জানা থাকে, তাহলে বল দেখি। আমি তাহলে বলবো যে হ্যাঁ? এই গানটা কেমন বা কিছু? দেখো বাংলা যেটা এখন trending চল আমার তো তেমন কিছু মনে নেই। but আমি যেটা করেছিলাম college এ সেটা ওই কমলাতে নেচে ছিলাম আমি। হ্যাঁ তুই গানটা যেটা বললি সেটা সেরকম অত খারাপ নয়, বেশ ভালোই গান। আর কিছু তোর জানা আছে? আর বাংলাতে তেমন তো গান জানিনা এখন তেমন গান হয়েছে কি না? বলতে পারবো না। কারণ বাংলা গান আমি এখন শুনিই না সেরকম। ঠিকাছে ছাড় বাদ দে কোনো ব্যাপার না সেটা। তো যখন তুই বললি একটা গান দেখি আমি একটা বার। হ্যাঁ বল কি বলছিলি? তুমি একটা কাজ করতে পারো। এখন যে গানটা trending উঠেছে না? ওই ওটাতে তুমি করতে পারো। তাহলে ওটা একটু unique type এর হবে। ওটাতে ওরকম freshers এ তো আহ কেউ নিশ্চই করবে না। ভাববে যে ওটা তে করবো না। কিন্তু ওটাতে একটু আহ contemporary style এর করবে দেখবে খুব সুন্দর লাগবে। হ্যাঁ ঠিকই বলেছিস। উম গানটা বেশ ভালোই বলেছিস। কোনো খারাপ নয় কিছু না। তো যখন আমি নাচটা তুলবো তো আমি তোকে বলবো ঠিকাছে? হ্যাঁ আহ হ্যাঁ তো আমি দেখি কেমন কি গান পাচ্ছি? তখন আমি তোকে জানাচ্ছি বুঝলি? আরো যদি আমি গান কিছু select করি বা খোঁজ লাগাই তাহলে আমি তোকে বলবো ঠিকাছে? ঠিকাছে বেশ।

হ্যাঁ হ্যাঁ আমি check করে নেবো। তুমি আমাকে পাঠিয়ে দিবা আমি check করে নেবো। বা আমিও খুঁজবো আমিও তোমাকে পাঠিয়ে দেব। তেমন ভালো ভালো গান পেলে, mashup পেলে। আহ হ্যাঁ ঠিকাছে। তাহলে তোকে বলে রাখি, যদি program এ আমি যাই। আমি যদি participate করছি program এ. তাহলে কিন্তু আমার সঙ্গে যাস তুই কেমন? হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চই যাবো। তুই তো জানিস আমার college টা কোথায়? বোলপুর শান্তিনিকেতন। তাহলে কিন্তু আগের থেকেই বলে রাখিস বাড়িতে যে দিদি বলছিল যাওয়ার জন্য। কিন্তু সেই দিনটা কিন্তু থাকতে হবে হ্যাঁ? আমি থাকার ব্যবস্থা তোর করিয়ে দেব। তোর তোর আর একজন আমার সঙ্গে যাবে। তো আমি ওর তোর আর আমার তিনজনের থাকার ব্যাবস্থাটা করে রাখবো। কিন্তু সেই দিনকে থাকতে হবে। বেশ ঠিকাছে? আহ হ্যাঁ

দিয়ে বোলো, কি বলছিলে হিন্দি গান?

হ্যাঁ হিন্দি টাই করো হিন্দি টাই better লাগবে। বাংলাও ভালো লাগবে। কিন্তু বাংলা অনেক খুঁজতে হবে। যে ওরকম type এর গান আমি তো মনে হয় না এত এখন তো কোনোরকম trending নেই বাংলার। তবে হিন্দি পাওয়া যাবে।